প্রতে দেখা যাচ্ছে এটি আমাদের জলপাইগুড়ি শান্তি পাড়া বাস স্ট্যান্ড এর পেছনে গেট দিয়ে একটি বাস বেরোচ্ছে যাত্রী সহকারে।

প্রচুর গাছপালা লাগানো রয়েছে ফরেস্ট এর মত গাছপালা এবং বাঁশ দিয়ে এখানে একটি গেট তৈরি করা |